ছবি তুলছে জিন্সের প্যান্ট পরে আছে । হাথে ঘড়ি চোখে চশমা।

ভ্যান টা ঠিক করে দেওয়া হয় করা হয়--

বাইরে আছে যত বাড়ি টাড়ি হবে। এখানে সব লোক দাঁড়িয়ে আছে পিছন --